নদীটি একটি নৌকোর মত কিছু আছে।

মলে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে অনেকগুলি বাড়ি দেখতে পাচ্ছি।

অনেক রঙের কিছু পাইপ রয়েছে।

উপরে দুইটি বাল্ব জ্বলানো রয়েছে।

এখানে একটি ফলের বাজার দেখতে পাচ্ছি।

একটি অনেক বড়ো নদী দেখতে পাচ্ছি।

এখানে একটি নীল ও সাদা রঙ্গের বিল্ডিং রয়েছে।

একটি নীল রঙের মগ সিঁড়িতে রয়েছে।